এখানে দুটো ট্রাক দেখা যাচ্ছে একটি ট্রাকে একজন লোক পাইপের জল নিয়ে ধুচ্ছে।

টেবিলের মধ্যে অনেক গুলু জিনিস রাখা আছে।

একটি সাইকেল দেখা যাচ্চে একানে ফটো পোস্টার লাগানো আচে।

এটা একটা তিন তলা বিল্ডিং গর ।

রাস্তা আছে ইলেকট্রিক ওয়্যার আছে।

আকাশ আছে কারেন্টের খুঁটি আছে।

তাদের নিচে একটা মগ রাখা আছে।

উম সোফা র মইদ্যে কারেন্টের তার কেঞ্চি দেখা যাচ্চে।

বাইক দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে।

এখানে একটা সিক পুলিশ দেখা যাচ্ছে অনেকগুলি মানুষ কীর্তন দেখচে ।